তিন চার জন এসেসে সুইপ্রিম পুল -এ।

ভালো লাগবে এরকম দৃশ্য দেখতে অনেকেই মনে চাইবে।

এবং তার সুফোল অনেক লোকে পেয়ে--

দর্শন করতে আসে সেরকমই একটি দৃশ্য।

লজ কাম ম্যারেজ হল ।

একটা বাচ্চা কে কোলে নিয়ে আসতে দেখা যাচ্ছে।

জেলার বা সেই স্টেট -এর লোক।